তারপর আ দুটো চেয়ার আছে একটা টেবিল আছে। ওর মধ্যে ফ্লাওয়ার ভাস আছে একটা । টিসু পেপার রাখার জন্য জায়গা আছে। দুটো মশলার দানি আছে।

এটা আমার যতদূর মনে হচ্ছে।

ওপরে একটা টয়লেট দেখা যাচ্ছে। আ এখানে একটা বাস-স-স দাঁড়িয়ে আছে।

পরিধান ব্যাগ -টায় লেখা আছে। এগুলো এ দেখা যাচ্ছে লাইটিং ফাইটিং আছে।

একটা পা ওপরে তুলে দাঁড়িয়ে আছে। একটা পা জলের নিচে আছে।

একটা রাস্তা দেখতে পাচ্ছি লেখা আছে উপরে আ জিও একটা ব্যানার দেখতে পাচ্ছি। গঙ্গারামপুর পৌরসভা। গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।

এখানে আইডিয়া -র আ দুটো বড়ো বড়ো ব্যানার এখন আইডিয়া -র সিম নেই তো এটা অনেক পুরোনো পিকচার দেখেই বোঝা যাচ্ছে একটা তাম্বু খাটানো আছে এটা কোনো দোকান মানে দুজন তিনজন লোক আছে ওদিকে--

এটা একটা কোনো কিছু ওপেনিং -এ মে বি ছবিটা তোলা হয়েছে। ওর সামনে দাঁড়িয়ে দুটো মেয়ে ছবি তুলছে । সেলফি তুলছে ওদিকে পিছনে স্প্লেন্ডার প্লাস --

কালার -টা ঠিক ঠাক আসছে না তো বুঝতে পারছি না কালার -টা কি অ্যাকচুয়ালি ।